দুটো সাই-কেল দেখতে পাচ্ছি একটা ডাস্ট-বিন দেখতে পাচ্ছি দুটো লোক দাঁড়িয়ে দেখতে পাচ্ছ-- । দুটো লোক দাঁড়িয়ে দোকানে কি কিনছে।

একটি বড় বিল্ডিং দেখতে পাচ্ছি যার চার-- যার মধ্যে অনেক কিছু জানালা দেখতে পাচ্ছি।

বোতল দেখতে পাচ্ছি দিয়ে একটা চেয়ার দেখতে পাচ্ছি সামনে আলো জ্বলছে পেছনদিকে একটি ল্যাম্প পোস্ট দেখতে পাচ্ছি তিনটে আলো জ্বলছে তা তে দিয়ে একটা উনুন মতো দেখতে পা--

এ ফোয়ারা দেখতে পাচ্ছি। সামনে একটি দুটো লোক দাঁড়িয়ে আছে সেটা দেখতে পাচ্ছি। অনেক কটা চেয়ার আছে সেটা দেখতে পাচ্ছি।

ঘুগনি আছে ঘুগনি কড়াইয়ের মধ্যে একজন লোক দাঁড়িয়ে আছে একদিকে পিয়াজ কাটা আছে লঙ্কা কাটা আছে অনেক আছে এদিকে ।

একটা ঘ-রে দুজন একটা মহিলাকে দেখা যাচ্ছে একটা বাচ্চা ছেলেকে দেখা যাচ্ছে অনেকটা ঠাকুর উমম পেন্টিং রাখা আছে।